এ_টি_এম লেখা ব্যানার দেখা যাচ্ছে।

সাইনবোর্ড দেখতে পাচ্ছি যেখানে টাইটান আই প্লাস লেখা এবং ভিতরে এ্যা চেয়ার দেখতে পাচ্ছি।

এখানে একটি সিলিন্ডারও দেখতে পাচ্ছি।

এখানে অ্যা অনেকটা গোদরেজ দেখতে পাচ্ছি এনি এখানে অনেকটা শোকেসও দেখতে পাচ্ছি।

এইখানে দুইটি ফুলের টব দেখতে পাচ্ছি।

এইখানে একটি ছোট বিল্ডিং দেখতে পাচ্ছি।